করবে কিন্তু per day মনে হয় কত তিনশো না চারশো না পাঁচশো টাকার টা রয়েছে। একশো কুড়ি টাকা তো কক্ষনো না। তালে এ~ এটা পাচ্ছে মানে এখানে তো একটা গন্ডগোল, একটা ইয়ে মানে একদম জায়গায় করে ফেলেছে এবং policy গত ভাবে গন্ডগোল করেছে। তারপরে আসছে দুর্নীতি

তো যেখানে উম অ্যাঁ দশজন থাকার কথা সেখানে দু'জন নয়তো একজনকে দেখিয়ে দিয়ে দশজন দেখিয়ে দিচ্ছে, আটজন ভুল। বা এরকম হতে পারে যে দশজনের নাম দেখিয়ে দু'জনকে দিয়ে কাজ করাচ্ছে। যেই কাজটা আরও আটজন করতে পারতো সেটা কোনো machine দিয়ে করিয়ে ফেলছে, করিয়ে সস্তা করে নিচ্ছে। এটা তো mission ছিল না।

হুম বুঝেছি, মানে একটা জিনিস আমার তোমার সাথে কথা বলতে বলতে মনে এলো, দেখো যখন কংগ্রেস আমল ছিল তখন তো সরাসরি direct benefit transfer, যেটা bank এর মাধ্যমে সেটা ছিল না। তখন কিন্তু হাতে হাতে টাকাটা আসতো, right? বোধ হয় BDO office এ গিয়ে collect করতে হতো বা এরকম বিষয় ছিল হয়তো।

block office থেকে, কিন্তু তখন নিশ্চই দুর্নীতির ব্যাপারটা অনেক বেশি ছিল। তারপর central government যেটা আনলেন যে direct bank এ transfer হয়ে যাবে। মানে যিনি উপভোক্তা তার bank এ transfer হয়ে যাবে।

হচ্ছে? মোদী আমলেও তো office থেকে টাকা collect করতে হয়েছে। আচ্ছা, মানে আমি recent তিন-চার বছরে যদি হয় আমি বলছি। বছর দুয়েক মতো direct account এ আসছে, তখনই তো জিনিসটা ধরা পড়ছে। না ধরা কোথায় পড়ছে? আমি তা বলছি না। ধরো, আমি বলতে চাইছি অ্যাঁ bank এ আসলেও ওরা বিভিন্ন লোকের থেকে তথ্য নিয়ে সেগুলোকে দিয়ে data base বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু তারা জানতে পারছে না, মানে এভাবেই বোধ হয় হচ্ছে নাকি? ভুয়ো যে ব্যাপারটা। তারজন্যই তো ধরা পড়ছে। একটা জিনিস বুঝতে হবে

যে প্রথম কথা হলো যে তিনি একজন অ্যাঁ মানে tag একটু গোড়ার থেকে বলছি, একটু সময় নেবো তার জন্য

দু'ধরণের taxation India তে বা যে কোনো দেশে হয়।

এবারে আমি ওই intimacy তে যাবো না, আমি next part এ আসছি। তুমি একটা কাজ করেছো যা income করেছো তার জন্য তোমার উপর যদি tax applicable হয় সরকার যদি ধার্য করে তুমি tax টা দেবে। এবারে করা tax টা নিচ্ছে? sales tax বা income tax, মানে এক্ষেত্রে GST commission বা VAT commission অথবা income tax commission right?

এবারে ওরা ওদেরকে আমি দেখিয়ে দিলাম ভাই আমি এতটা কাজ করেছি তার জন্য এতটা আমি tax দিলাম।

fine? এবারে কাজ করেছি, tax দিলাম ওরা খুশি। এখানে ওদের ম~ মতামত চাইছি। কিন্তু এই যে আমি টাকাটা উপার্জন করেছি

উপার্জনের source টা কী? সেটা আমার নৈতিক না অনৈতিক? যেমন আমি হয়তো daily দশ হাজার বোতল বানাচ্ছি, আমি তার জায়গায় দেখিয়ে দিলাম দু'হাজার বোতল বানাচ্ছি। সুতরাং, আমি কম tax দিচ্ছি।

সেটা তো total টাই বেআইনি। তখন এর জন্য ED চলে আসে enforcement directorate

যা finance ministry র under এ একটা স্বাতন্ত্র ।

তো এগুলো যখন active হয়ে গেছে, কীভাবে হয়েছে জানি না, কিন্তু active যখন হয়ে গেছে এবং যতদূর জানি, যতদূর জানি যে অ্যাঁ যখন court notice করবে যে একলাখ টাকার, এককোটি টাকার উপরে কোনো অ্যাঁ অর্থনৈতিক তছরুপ রয়েছে, তখন সেইমতোভাবে ED কিন্তু নেমে যায়, এবং ওদের যে অ্যাঁ success graph সেটাও কিন্তু যথেষ্ট দৃশ্যনীয়। এবং শেষ যে graph দেখেছিলাম সেখানে এক লক্ষ আঠেরো হাজার কোটি টাকা মতো ওরা কিন্তু attach করেছে। মানে either hard cash হোক বা অ্যাঁ property হো, সেটা স্থাবর অস্থাবর হতে পারে। আর rate কিন্তু প্রায় ছ'হাজার rate করেছে, যেটা মোদী সরকারের আট বছরে হয়েছে। এর আগে success rate টা অনেক কম ছিল, যেমন একশো বত্রিশ টা না পঁয়তিরিশটা rate করেছিল, পাঁচহাজার something টাকা একটা attach করেছিল। এবার টাকা property মিলিয়ে, তো সেদিক দিয়ে তার ।

অ্যাঁ খুব অ~ অভূতপূর্বভাবে ওদের কিন্তু অ্যাঁ conviction rate টা বেড়ে বেড়ে sixty eight point something আর sixty seven point something এ দাঁড়িয়েছে।

government যেটা করতে চাইছে সবদিক থেকেই সেটা যেভাবেই হোক, মানে direct benefit transfer বা যাই হোক, তাহলে পুরোটা একটা corruption free India মানে পুরোটা দুর্নীতি মুক্ত ভারত বা এইরকম একটা বিষয় মানে যেখানে কোনোভাবে মানে সবক্ষেত্রেই একটা অ্যাঁ জলের মতো পরিষ্কার একটা stal clear একটা অ্যাঁ ব্যাপার থাকবে নাকি মানে? সেটাই মানে সেই বিপ্লবটা আনতে চলেছে তুমি বলতে

simple একটা ইয়ে দিয়ে বলছি, দুটো টিনের বাড়ি, দু~ দুটো একটা বস্তির এলাকায় দুটো টিনের বাড়ি রয়েছে, দুটো বাড়ির মধ্যে gape হচ্ছে আড়াই ফুট।

কেমন। এবার দুটো টিনের বাড়িতে দুখানা AC লাগানো।

অর্থাৎ, এই এই AC টা ওই বাড়ি থেকে heat নিতে কাজ করছে, ওইAC টা এই বাড়িতে heat এ কাজ করছে। এবার লোকের যতই মানে বড়ো AC লাগাক, powerful দামি AC লাগাক না কেন heat এর পরিমানটাও বাড়ছে।

শরীরের পক্ষেও খারাপ হচ্ছে। এর থেকে যদি দুটো AC কেই সরিয়ে দেওয়া যায় naturally দেখা যাবে AC লাগানো ওই টিনের বাড়ি normal fan এই অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তো সেইরম যদি কেউ উদ্যোগ নেই থালে অবশ্যই সাধুবাদ । আমি বুঝলাম না, মানে এটার সাথে এটার মানে কী বিষয়ে। leakage বন্ধ করা, in simplistic terms leakage টা বন্ধ করা।

আমি growth টা করবো ঠিক আছে, কিন্তু আমার যদি leakage হয় মানে আমি অ্যাঁ একলাখ টাকা আমার income, আমার দেড়লাখ টাকা খরচা, এর থেকে ভালো হয় না যে আমি যদি total খরচাটাকে পঞ্চাশ হাজারে আটকে দিই। তালে আমি যদি ষাট হাজারও income করি তালে আমার দশ হাজার বেঁচে যায়।

বিশেষ করে যদি ধরো অকারণ বাড়তি খরচা হয়, মানে আমি মদ খেয়ে মহিলাদের পেছনে টাকা উড়াবো, মজা করবো তার জন্য আমার বাড়তি income চাই হ্যাঁ, এর থেকে অনেক ভালো হয় সেই বাড়তি income টা গরিব মানুষের ছেলেমেয়েদের যদি পড়াশুনার কাজে লাগে। এরম যদি approach হয় সরকাররে কুর্নিশ জানাতে হবে। বুঝতে পেরেছি, যাই হোক তো মানে আরও একটা বিষয়ে মানে এই কথা বলতে বলতে যেটা Indian economy তো

এরা আসার পর এখন যারা ruling party আছে অ্যাঁ central এ, এরা আসার পর অ্যাঁ উম মানে deteriorate করেছে, উম situation অনেক বাজে হয়ে গিয়েছে আগের থেকে inflation বেড়েছে, dollar এর দাম নিয়ে recently উম নির্মলা সীতারামান trolled হয়েছেন যে dollar ভালো করছে। আমরা কিন্তু খারাপ করছি না, আমরা আমাদের জায়গাতেই দাঁড়িয়ে আছি। তো এ~ এটা কী বলবে মানে এই বিষয়টা নিয়ে কী বলবে

এই পত্রিকাটায় material গুলো এতটাই strong, একটু leftist minded, সেটা অন্যায় না। leftist তো বাংলার সকলেই।

ঠিক আছে? তারপরে রাফেল নিয়ে কিন্তু এরাই প্রথম উম নড়েছিল। তারপরে Indian সংবাদপত্রগুলো অ্যাঁ লেখালেখি শুরু করে The Print।

তারপরে sorry The Print, The Print এগুলো লেখা শুরু করে যেগুলো Wire India তে লেখা শুরু করে, তারপরে বিভিন্ন political party অ্যাঁ বর্তমান যে সরকার আছে অ্যাঁ এক্ষেত্রে মোদী সরকার তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই wire একটা নতুন জিনিস point করেছিল সেটা হচ্ছে যে Russia র থেকে Coughing Ruble এ India তেল কিনছে।

ঠিক আছে? এক dollar is equal to একশো ruble, কিন্তু এই মুহূর্তে অ্যাঁ ruble টা double deteriorate করেছে। অর্থাৎ, এক dollar is equal to দুশো ruble, fine? এইবারে Russian government বলছে আমি তোমাকে thirty five percent অ্যাঁ leverage দেব

মানে অ্যাঁ discount দেব। তুমি আমার থেকে কেনো তার মানে একশো তিরিশ ruble এ মালটা কিনছে যেইটা এ~ একশো অ্যাঁ মানে এক ম্যা ম্যা ম্যা leverage দাই, ঠিক আছে? এখনটায় একটু দাঁড় করিয়ে দিলাম। সে এক dollar এ উম মানে এক dollar এ এতদিন India অ্যাঁ এক litre food oil কিনতো, বা এক গ্যা ম্যা এক এক এক ব gallon, অ্যাঁ অ্যাঁ কী বলে যেন ওটাকে এক barrel crude oil কিনতো এক dollar এ।

ঠিক আছে? মানে একশো ruble এ এতদিন কিনতো, এবার একশো তিরিশ Ruble এ কিনছে। অর্থাৎ, মোটের উপর তিরিশ ruble extra খরচা করে India নিজের economy কে নষ্ট করছে।

তার জন্য India বা অন্যান্য দেশগুলো অনেক বেশি ওখান থেকে কেনে।

এখন এই যে move টা নিয়েছে, এই এই এই এইবারে এই ব্যাপারটা নিয়ে কেন বিরোধী দলগুলো ভারতের কোনো কথা বলছে না? তার simple কারণ হচ্ছে শশী থারুর একটা statement আছে রাজ্যসভার মধ্যে, যেখানে একেবারে নাম করে এস জয়শঙ্কর এবং অ্যাঁ হারদীপ সিং পুরীকে কিন্তু অ্যাঁ উনি place করেছেন এবং সমস্ত উপর বিষয়। DM কে ADM কে তৃণমূল, কংগ্রেস, CPI, CPM সবাই কিন্তু ব্যাপারটাকে আম আদমি party র সবাই খুব miss করেছে। এ সত্যি it was a very good approach by the Indian government, কেন? এখানে Indian government কিন্তু একটা dollar ও খরচা করছে না এক। দ্বিতীয় কথা হচ্ছে ruble কেও এই এই improve করছে। যেই ruble এর কোথাও কিন্তু কোনো স্থান নেই, এবং কার বিনিময়ে? টাকার বিনিময়ে । অর্থাৎ, ruble ও grow করছে আর টাকাও grow করছে। এবার প্রশ্ন উঠলো যে Russian oil এর sulfur কুয়ানটি~ অ্যাঁ quantity বেশি। তার জন্য রা~ Russian oil টা হচ্ছে inferior quality।

ব্যাপার-স্যাপার মানে মানে উম কী বলবো? কিছুটা হয়তো আমার মানে উপর দিয়ে গেলো, যাই হোক আমি বুঝতে পারছি তুমি এইসমস্ত বিষয় নিয়ে অনেক চর্চা করছো বা এই geo political Indian politics যারা আছে এই সমস্ত বিষয় নিয়ে অনেক চর্চা করছো বুঝতেই পারছি, আর এমনিতে মানে রাজ্য তো রসাতলে যাচ্ছে নাকি মানে অ্যাঁ মানে চারপাশে তো শুনছি

তালে রসাতলে যাবে যেমন গেছে পাঞ্জাব state.

যতদিন captain এর হাতে ছিল captain কিন্তু একপাড়ে চলছিলেন।

তারজন্য আমরা পাঞ্জাবে গেলে দেখতাম যে হিন্দিও বলতে পারে না এমন সমস্ত লোক, চাষী সে hummer গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাম কত? সাড়ে তিন কোটি।

আহা আচ্ছা ঠিক আছে দাদা অ্যাঁ পরে কথা হবে আরও, চলো রাখছি হ্যাঁ? ঠিক আছে, okay bye।

নমস্কার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

cable এ connection বা যদি আমি ধরুন আ DTH ও নিতে চাই তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি আছে না আছে আপনাদেরটা, একটু যদি details আমাকে জানান খুব ভালো হয়। sure ma'am, thank you so much আপনি আমাদের এখানে connect করার জন্য আপনাকে আমাদের plan সমন্ধে অবশ্যই information দেবো আ তার আগে ma'am আমি just কিছু query আপনাকে করতে যাবো। দেখুন ma'am আমাদের,

set top box এর একটা set top box এর যে charges হয় সেটা আ সেটার charges হচ্ছে আপনার two thousand rupees। দু'হাজার টাকা, তার মধ্যে যা connections wiring সবকিছু আমরা এখন থেকে করি connection বা সবকিছু করা আমাদের এখন থেকেই করে দেয়া হবে। এর সঙ্গে একটা basic plan আপনাকে নিতে হয়, basic plan টার price হচ্ছে one hundred and twenty rupees। এটা কিন্তু including আপনার GST ঠিক আছে? এটা GST added করা আছে হ্যাঁ, এইযে একশো কুড়ি

আপনার approx আপনি hundred and fifty channel পাচ্ছেন, basically hundred and fifty channels এর মধ্যে maximum channel nationally যে channel গুলো আমারা রেখেছি সেগুলো পাচ্ছেন, কিছু regional channel আপনি কিন্তু পাবেন। normally যেগুলো basically pay channel আপনাদের আছে আ যে normally private channel সেগুলি কিন্তু এর মধ্যে added নেই। আ specially কিছু regional channel channel বা আপনার যেকোনো nationally channel সেগুলো এর মধ্যে include আছে, ঠিকাছে? এর পরবর্তী কালে আপনি যখনি কোন extra পে আ channel add করবেন আমাদের কিছু package আছে,

package in that sense ma'am আ like ধরুন আপনার আ আমাদের তিনটা প্রথমত normal তিনটা package হয়ে থাকে সেটা হচ্ছে একটা gold, একটা আপনার platinum,

sorry gold, আপনার platinum আরেকটা হচ্ছে diamond, ঠিকাছে? basically basic plan টাকে আমরা silver package বলে থাকি যেটা আপনাকে mandate নিতেই হচ্ছে, এবার gold platinum আর আর diamond package টা কিন্তু একটা package, মানে এর মধ্যে কিছু আপনি আলাদা করে customization করতে পারছেন না।

আপনার এখানে choice আপনি customization ভাবে জিনিসটা করতে পারবেন, আপনার যে regional channel আছে মানে regional channel এর মধ্যে আপনি ধরুন হিন্দি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এর মধ্যে যে channel গুলো আপনার preferable সেগুলো আপনি করতে পারেন। ঠিক আছে? আপনি যে কোনো দুটো option রাখতে পারেন, হয় আপনি হিন্দি বাংলা রাখতে পারেন, হয় অথবা আপনি English বা হিন্দি রাখতে পারেন, যেটা আপনার prefer সেটা আপনি করতে পারেন আপনি ধরুন আপনাকে আমি normal একটা package বলছি, আপনি ধরুন বাংলা বা হিন্দি রাখছেন তো সেক্ষেত্রে madam আপনি whole package এর মধ্যে আ bengali মো bengali বা হিন্দি দুটো মিলিয়ে মোট আপনি পাঁচটা movie channel পাবেন, ঠিক আছে? তিনটে মি তিনটে তিনটে channel পাচ্ছেন আপনি, সঙ্গে আপনার আছে normally যে আ daily show গুলা হয় daily show এর জন্য যে channel গুলা আছে basically serial দেখার যে channel গুলো যেগুলো আছে সেটাও আপনি পাঁচটা channel পাচ্ছেন সঙ্গে আপনি তেরোটা news channel পাচ্ছেন। ঠিক আছে? news channel এর মধ্যে হিন্দি বাংলা include আছে আপনার আর সঙ্গে আপনি দুটো sports channel পাচ্ছেন, ঠিক আছে?

দুটো আপনি kids channel পাচ্ছেন। আর যেগুলো আপনার normally lifestyle channel আছে বা সেই channel আপনি দুটো পাচ্ছেন এটা হচ্ছে gold package এর মধ্যে include এর সঙ্গে ma'am আরো কিছু regional যেহেতু আপনি হিন্দি বাংলা নিচ্ছেন।

ঠিক আছে? এইটা একটা আছে, এবার আপনি এবার এটার মধ্যে বাংলাটার বদলে আপনি, English দিতে পারেন বা হিন্দির বদলে আপনি তামিল দিতে পারেন যেটা আপনার choice able যেরকম আপনি নেবেন সেই হিসেবে channel এর list গুলা আপনাকে বলা হবে সেটা আপনি পেয়ে যাবেন but এখানে কিন্তু আপনি একটা channel এর বদলে অন্য channel নেবেন মানে ধরুন একটা হিন্দির বদলে আপনি একটা তামিল নেবেন এরকম নয়, আপনাকে হয় হিন্দি বাংলা নিতে হচ্ছে মানে দুটো option আপনি পাবেন, ঠিক আছে? same আপনি যখন platinum এ যাচ্ছেন বা diamond এ যাচ্ছেন ma'am, platinum এ গেলে আপনার যে charges টা পরে আপনার three hundred rupees আর আপনার diamond গেলে charges আছে three hundred and fifty rupees। তো platinum আর আপনার platinum আর gold এর মধ্যে difference একটাই ma'am আপনার channel এর count same ই থাকছে but platinum এ আপনি extra আরো, মানে যে channel গুলা আপনাকে normal দেয়া হয়েছিল এখানে কিন্তু আপনি দশখানা channel আপনি gold এ HD তে পাবেন কেন কি আমাদের packager মধ্যে আছে যেগুলো HD তে available আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই HD তে আপনি পাচ্ছেন। বাকি channel এর count কিন্তু ঠিক আছে? আর যেটা আমাদের diamond package আছে ma'am diamond package এর মধ্যে কিন্তু আপনার channel এর count অনেক বেশি হবে মানে এই খানে আপনার হিন্দি, বাংলা, আর English যেমন আপনি দুটো channel পাচ্ছিলেন select করার জন্য এখানে আপনি তিনটে channel select করতে পারবেন। ঠিক আছে?

channel এর count ও বেশি, এখানে আপনি diamond এর কথা বলে দিই diamond এ আপনি overall দুশো কুড়িটা channel পাবেন two hundred and twenty channel পাবেন তার মধ্যে ma'am forty-seven channel থাকবে কিন্তু full HD তে।

full HD তে আর পাবেন আর এই ক্ষেত্রেও আপনার but diamond এর ক্ষেত্রে একটা সুবিধা আছে একটু customization এখানে করতে পারবেন যেমন ধরুন আপনার আ আপনার যে পছন্দের channel গুলো দরকার মানে ধরুন আপনার বাংলার চারটা channel প্রথমে আমরা আপনাকে package এ দিয়েছি, আপনার মনে হলো না আমার চারটা লাগবে না দুটো দরকার আপনার তার বদলে দুটো হিন্দি channel এটা আপনি এখানে করতে পারবেন, এই diamond এর মধ্যে এই সুবিধাটা কিন্তু আপনি নিতে পারছেন। তো এইটার জন্য আপনাকে pay করতে হবে three fifty rupees আর আপনার gold এর জন্য charge হচ্ছে two hundred rupees আর আপনার platinum এর দাম হচ্ছে আপনার হচ্ছে two hundred sorry three hundred three hundred rupees। ঠিকাছে? এইটা আপনার charges আমাদের আছে এগুলার প্রত্যেকটা কিন্তু basic plan ছাড়া, এবার বলে রাখি ma'am diamond টা তখনই আপনি নিবেন বা diamond বা gold তখনই আমাদের, গ্রাহকদেরকে বেশি বলি দেখুন আপনার TV র উপর depend করে দেখুন যেহেতু আপনার gold আর,

কাট নামের মধ্যে difference কিন্তু শুধু HD channel এর মধ্যে আপনার ধরুন TV যেটা আছে আপনার TV টা support করছে না HD তখন আপনি বেকার কেন gold এর দিকে যাবেন sliver platinum এ যাবেন আপনার gold এই চলে যাবে কাজ এবার ধরুন হ্যাঁ আপনার,

diamond এ যেহেতু অনেক বেশি channel আছে আপনি diamond এ যেতে পারেন but diamond এর exactly benefit ঐযে সাতচল্লিশ টা আপনাকে HD channel দেয়া হচ্ছে even আমাদের প্রত্যেকটা channel তো এখন আপনার, আপনার TV এর quality normal যে এখন যতগুলো TV normally চলে আপনার সেই TV এর quality তে আপনি প্রত্যেকটা channel এ আপনি খুব ভালো ভাবে দেখতে পাবেন কারণ resolution ও খুব ভালো থাকবে এবার but যেগুলো HD but normal channel এর থেকে ma'am HD তো তার মধ্যে difference তো আপনি অবশ্যই পাবেন দেখতে তাইনা? plus যদিও আপনি diamond package টা নিচ্ছেন না, diamond package এ আমাদের একটা extra package ও থাকে but আমাকে একটা প্রথমে suggestion জিনিস বলুন ma'am আপনি যে TV টা use করছেন বর্তমানে যেখানে connected, এটা কি আপনার normally আ smartTV use করছেন?

ঠিক আছে? এটার installation charge আপনার three thousand five hundred লাগছে হ্যাঁআপনার ধরুন suppose আপনি আজ কে gold এর একটা set up box কিনছেন আপনার কখনো মনে হলো আপনি ছমাস বা একবছর পর আপনার মনে হচ্ছে আপনি upgrade করে এটা diamond এ যাবেন। তখন আপনি যদি চান এই set up box টা আমরা replace করে দিবো। gold এর জন্য যেটুকু টাকা pay করেছেন তার থেকে extra টাকা সেসময় যেটা diamond এর চার্জ হবে তার extra টাকাটা আপনাকে pay করতে হবে আপনাকে পুরো টাকাটা pay করতে হবে না সেটা but

smart TV use করছেন ma'am আপনাকে বলি আপনি diamond plan টা নিন diamond এর সাথে ma'am যেহেতু diamond টা আপনার কাছে আছে, তার সাথে ma'am আপনি আরো extra আরো চোদ্দটা OTT platform কিন্তু পাবেন। diamond plan এ কিন্তু এটাও include আছে, যদি আপনি smart TV use করছেন সেই OTT platform এর সুবিধাও কিন্তু আপনি নিতে পারবেন মানে আপনাকে subscription free দেয়া হবে but আপনি internet connection টা যদি আপনি আমাদের আ connection আছে আমাদের broadband এর সেখানে যদি নেন সেটা আলাদা একটা প~package হবে, সেটা আপনাকে বলে দিবো যদি আপনি জানতে চান but diamond connection এর সুবিধা আপনি চৌদ্দটা যে OTT প্লাটফর্ম আছে যদি normally আপনি ঐগুলো আপনি বাইরে থেকে কিনতে চান, প্রত্যেকটার জন্য আপনাকে চারশো টাকা পাঁচশো টাকা করে pay করতে হয় per month, সেক্ষেত্রে এই fourteen পুরো OTT platform আপনি free পেয়ে যাচ্ছেন subscription, plus আপনি channel এর এতো সুবিধা গুলো পাচ্ছেন আর তার থেকে সুবিধা প্রত্যেকটা এই forty seven HD channel পাচ্ছেন। এই যে flexibility কিন্তু diamond এ আপনি পাবেন।

আপনার charges টা একটু বেশি পড়ছে, এটা আপনার approx মানে monthly যদি ধরি আপনার four seventy হয়ে যাচ্ছে including আপনার basic টা basic আর আপনার diamond টা নিয়ে। but আপনার channel quality থেকে সবকিছু আপনার যেহেতু TV টা আছে, আপনার কাছে smart TV আছে তো I think সেটাকে use করা বা সেটাকে access করা দরকার তাইনা? যেহেতু আপনার কাছে smart TV আছে তো এই সুবিধাটা তো আপনার নেয়া উচিত ma'am, তখন আপনার এই price এর মধ্যে সেই product টা পেয়ে যাচ্ছেন। হম আচ্ছা আমি একটা কথা জানতে চাইছি suppose যদি ধরুন আমি gold টা নিতে চাই।